এই চকরিতে অনেক লোক বসে বসে চকরিতে ঘুরছে আর বাইরে দিকে অনেক মেলা বসে এখান থেকে জিনিস কিনে লোকরা।

হরিণটা বাইরে দিকে দেখছে আর ভিতরে অনেক হরিণ আছে।

এটা একটা পিঞ্জিরা | এই পিঞ্জিরার মধ্যে একটা পাখি রয়েছে।

এটা একটা নদী এই নদীটা ছট পূজা হচ্ছে। এখানে মহিলারা হাতজোড় করে ভগবানের প্রার্থনা করে দাঁড়া হয়ে আছে।

এটা একটা কম্পানি এই কম্পানি তে কাজ করছে এখানে একটা লোক সামনের দিকে দেখছে ।

এটা একটা কোনো মেলা চলছে এইখানে অনেক লোক অনেক লোকের ভিড় এইখানে।

আর মন্দিরটা অনেক সুন্দর ভাবে সাজানো হয়েছে ফুল দিয়েআর উপর দিকে অনেক লাইট লাগানো হয়েছেআর মন্দিরটার বাইরে দিকে অনেক লোক--

এখানে টেবল আছে চেয়ার আছে। আর পিছন দিকে কিছু একটা লাগানো হয়েছে ওয়াল - এ।